এটা একটা স্যালুন দেখতে পাচ্ছি আমরা যেকানে আমরা কয়েকটা সেলেকে দেখতে পাচ্চি। - এর দোকান

একটা ছেলে বসে আছে শুধু তার পা দুটো দেখা যাচ্ছে।

এখানে মাসের দোকান দেখতে পাচ্ছি যেখানে একটা লোক অনেক দরের মাস নিয়ে বসে।

পিছনে বাঁশের বেড়া দেখতে পাচ্ছি।

এই পাখিটির নাম হচ্ছে কাকাতুয়া।

একটা দুটো সিঁড়ি দেখতে পাচ্ছি যেটা কারেন্টের -এর সিঁড়ি।

অনেক গাছপালা সবুজে ঘেরা সেটা দেখতে পাচ্ছি।

এখানে চোদ্দোটা মেয়ে আসে একটা ছেলে আসে।

কেসক্যাড ক্যাম্প লেখাটি সাদা রং দিয়ে লেখা আসে ।

পিছনে একটা বড়ো দরজা দেখা যাচ্ছে।

আমরা এখানে একটা ইউনিভার্সিটি দেখতে পাচ্ছি।

এটা একটা বাস স্ট্যান্ডের ফটো ।

একটা গাড়ির সামনে বাসের কন্ডাক্টরকে দেখতে পাচ্ছি সে দাঁড়িয়ে আসে।

বাইরে থেকে আলো আসছে।

একটা লেখা দেখতে পাচ্ছে যেখানে শুধু ই_আর লেখাই দেখতে পাচ্ছে।

একটা বিশাল বড় গাছ দেখতে পাচ্ছি।

বিভিন্ন ধরনের জ্যাকেট দেখতে পাচ্ছি।

এখানে আমরা তন্তস লেখা দেখতে পাচ্ছি যেটা বাংলা দিয়ে লেখা।